সাদা রঙের একটি ভল্ভ রয়েছে উপরে।

এটি একটি সবুজ রঙের দরজা আছে।

আলমারিটার উপরে কিছু জিনিস লক্ষ্য করা যাচ্ছে রাখা আসে।

অনেকগুলো গাছ লক্ষ্য করা যাচ্ছে।

অনেকগুলো মানুষ লক্ষ্য করা যাচ্ছে।

সাইডে একটি মোবাইল দোকান দেখা যাচ্ছে।

দোকানের ভিতরে কিছু জিনিস ঝুলানো আছে।

হাইটে ছোট ছোট গাস আসে।

এখানে একটি শুকনো নদী দেখতে পারতাসি।

উপরে কিছু পাথর দেখা যাচ্ছে।

উপরে সাদা রঙ্গের একটি ল্যাখা দেখতে পারতাসি।

একজন মানুষের কাসে একটি নীল মোবাইল দেখতে পারতেসি।

কিছু মানুষ লক্ষ করা যাচ্ছে।

কালো রংয়ের একটি পোস্টার রয়েছে উপরে।

সাদা রঙ্গের উপরে ফল ঝুলন্ত অবস্থায় আছে।

কিছু গাস দেখা যাচ্ছে।

ইন্ডিয়ার একটি পতাকা লক্ষ্য করা যাচ্ছে।

এখানে একটি মাঠ দেখতে পারতেসি।

দোকানেরস কিসু মালা ঝুলানো রয়েছে।

এখানে একটি রুম দেখা যাচ্ছে।

বাইরে একটি নীল রংয়ের একটি ড্রাম রয়েছে বড়।

কালো রঙ্গের অনেকগুলো তার লাগানো আসে লাইনের।

কিছু মানুষ লক্ষ করা যাচ্ছে।

কিছু লাইট রয়েছে জ্বলন্ত অবস্থায়।

সাইডে একজন মানুষকে লক্ষ করা যাচ্ছে।

এখানে একটি রাস্তা দেখতে পারতেসি।

কালো রঙ্গের দুটো অটো বাইরে দেখতে পারতাসি।

অনেকগুলো কাজ লক্ষ করা হচ্ছে।

রাস্তার সাইডে ছোট ছোট সবুজ রংয়ের ঘাস রয়েছে।

এখানে একটি রাস্তা দেখতে পারতেসি।

উপরে দোকানের উপরে কিছু হলুদ রঙের একটি পোস্টার রয়েছে।

অনেক বড় একটি বাড়ি রয়েছে।

জলের একটি জগ দেখতে পারতেসি।

অনেকগুলো গাছ দেখতে পারতেছি।

অনেক বেলুন সাজানো রয়েছে সুন্দরভাবে।

এইখানে একটি বড় রুম দেখতে পারতেসি।

কিসু মানুষ লক্ষ্য করা যাচ্ছে।

এখানে বড় একটি মাল লক্ষ্য করা যাচ্ছে।

ছোট ছোট সবুজ রঙ্গের ঘাস রয়েছে অনেকগুলো।

বড় একটি বাড়ি লক্ষ করা যাচ্ছে।

ছোট ছোট সবুজ রঙ্গের ঘাস রয়েছে।

একটি বাইক রয়েছে বাড়িটির সামনে।

নিচে অনেকগুলো সাদা রঙের বস্তা রাখা আছে।